তাদেরকে সাইড করছেন এবং বিভিন্ন রকমের কাজ হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে হচ্ছে।

এবং যে গান করছে সে মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চার্চ টি যথেষ্ট সুন্দর।

এখানে আপনারা দেখতে পারছেন একটি বড় বিল্ডিং এবং বিল্ডিং এর সম্ভবত ইউকো ব্যাংক এর একটি ব্রাঞ্চ রয়েছে।

যানবাহন চলাচল করছে যেরকম টোটো বাস ছোট গাড়ি বড় গাড়ি ট্যাক্সি সাইকেল এবং সাধারন মানুষও যাতায়াত করছে এটি জনবহুল একটি রাস্তা।

ছাগলটিকে দেখতে খুবই সুন্দর এবং ছোট্ট ছাগল।

এটি কোন মন্দির বা রাস্তার ধারে কোন মূর্তি সাজানো রয়েছে। এবং ? মূর্তিটির কোলে একটি বিড়াল বসে রয়েছে।

এই ছবিটিতে দেখতে পারছেন কোন একটি এক্সিবিশন হচ্ছে কোন কোম্পানি যে কোম্পানি চিমনি মাইক্রোওভেন বা মিক্সার মেশিন বিভিন্ন ধরনের হোম এপ্লায়েন্স -এর জিনিস বিক্রি করে তার কোন কম্পিটিশন হচ্ছে এই ছবিটিতে দেখে বোঝা যা--

সেখানে বিভিন্ন রকমের বসার জায়গা রয়েছে সুন্দর করে সাজানো। এবং বাগানটিতে একটি গাছ আমগাছ রয়েছে। যেখানে অনেক আম ঝুলছে। এবং আম হয়েছে সুন্দর সুন্দর।

সেলুন -টি যথেষ্ট সুন্দর ডেকোরেট করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এটা একটি লাগজারিআস আছে এবং কস্টলিআর সেলুন ।